যেই মেয়েটি ব্যাটিং করছে কালো রঙের জামা ও নীল কালারের প্যান্ট পড়ে আছে।

তিনজন লোক আছে এই ছবিটিতে একজন লোক সাদা রংয়ের জামা পরে তিনি জল খাচ্ছেন।

এখানে একটি খালি মাঠ আছে।

মাঠের সামনে একটি ল্যাম্প পোস্ট আছে।

একটি বাস আরেকটি গাড়ি আছে।

বিল্ডিংগুলোর পেছনে অনেক গাছপালা আছে।

এটি একটি জুয়েলারির দোকান এই দোকানটিতে নানা রকমের হার ও কানের আছে।

এটি একটি ডান্স স্টুডিও এখানে তিনটি বাচ্চা মেয়ে ডান্স করছে।

মিডিলের বাচ্চা মেয়েটি সাদা রঙের টপ ও নীল কালারের প্যান্ট পরে আছে।

উঠুনের আশেপাশে অনেক রকমের গাছপালা আছে।

নদীটির জল মোটয় পরিষ্কার না।

এখানে অনেক রকমের জিমে ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে।

একটি আলমারিতে ফু-ফু অনেক ফুলের ছবি দেওয়া আছে।

এটি একটি পার্কের ছবি।

ওপরে নীল আকাশ এবং মেঘ আছে।

এটি এম_কে কার অ্যাসোসেরিজের দোকান।

এই দোকানটিতে আপনারা গাড়ির বিভিন্ন পার্টস পাওয়া--

অপজিটের দিকে একটি চায়ের স্টল আছে।

নীচে সবুজ রঙের কার্পেট পাতা আছে।

রাস্তাটি অনেক টাইলস দিয়ে বানানো।